এইখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার ওপর দিয়ে দুটো ব্যক্তি হেটে যাচ্ছেন । রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছ আছে । ওপরে আকাশ আছে । আকাশটা নীল এবং সাদা রংয়ের । খুব মনোরম দেখাচ্ছে ।

এটা একটা ফুলের দোকান । অনেক রকমের ফুল আছে । হলুদ রংয়ের ফুল সাদা রংয়ের ফুল লাল রংয়ের ফুল । মালা দেখা যাচ্ছে ।হলুদ আর লালের মালা করা আছে । পাতা দেখা যাচ্ছে সবুজ সবুজ ।